এটি একটি অনেক পুরাতন বাড়ি এই বাড়ির দেওয়াল প্রায়--

এটি একটি পোস্ট অফিসের ফটো | এই পোস্ট অফিসের মধ্যে একটি টেবিল আছে পাশে বেঞ্চ আছে।